ওপরে একটি বড় নীল আকাশ দেখা যাচ্ছে।

কার -টির পেছনে সবুজ রঙের ঝাউ গাছ রয়েছে।

এই মাঠটির চারপাশে অনেকগুলো বড় বড় গাছ রয়েছে।

মাটটির মধ্যে অনেকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটিতে একটি বড়ো দোতলা বাড়ি দেখা যাচ্ছে।

এখানে দোকানটির ওপরে অনেকগুলো সাদা লাইট রয়েছে।

এখানে ওপরে খুব সুন্দর লাইটিং লাগানো হয়েছে।

এই ছবিটিতে একটি নদী দেখা যাচ্ছে।

নদীটির জলে অনেক স্রোত রয়েছে।

এখানে দুজন মানুষকে দেখা যাচ্ছে একজন মানুষের হাতে একটি কৌটো রয়েছে।

এই ছবিটিতে একটি পাকা রাস্তা দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে বাইক -গুলো দাঁড়িয়ে রয়েছে।।